লাল রঙের একটি গেঞ্জি পরেছে কালো রংয়ের একটি হাফ প্যান্ট পরে রয়েছে।

এই ওভার ব্রিস দেখতে পাচ্ছি।

একজন উপরে কাজ করছে আর একজন মাথায় ইট নিয়ে যাচ্ছে।

এখানে দেখতে পাচ্ছি একটি ডেকোরেশন মঞ্চ।

লোক দুটির মুখ দুটি ঢাকা রয়েছে।

একটি ফাঁকা সাইকেল দেখতে পাচ্ছি।

একটি চেয়ারে লেখা রয়েছে জেনিফার।

এখানে একটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

একটি পিলারে লেখা রয়েছে ওয়েটিং হল ।

অনেক জিনিসপত্র রাখার আছে।